মন্দির টাইপ -এর যেখানে কিছু পিলার দিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়েছে।

পোল -টার নীচে একটি বাইক দাঁড় করা রয়েছে-এ --

এবং পেছনে একটি খোলা মাঠ রয়েছে।

সব মিলিয়ে একটি সুন্দর ছবি উপস্থাপন করেছে।

যাচ্ছে এবং কিছু লাইট পোস্ট -ও রয়েছে।

এখানে আমি একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছি--

কোন একজন সবুজ শাড়ি পরে এ এবং একজন ভদ্রলোককে একটু দেখা যাচ --

লেখাটা হচ্ছে সংস্কৃতা সংস্কৃতা এডুকেশানাল ইনস্টিটিউট পি.ভি.টি . এল .টি.ডি. ।

এটা দেখতে খুবই সুন্দর অপূর্ব লাগছে।

এবং কিছু তার দেখা যাচ্ছে। যা দেখতে খুবই সুন্দর লাগছ--

ছোট ছোট এ.সি. টাইপ -এর কিছু দেখা যাচ্ছে এবং বিল্ডিং -এর উপর লেখা আছে কিছু একটা সাইন বোর্ড টাইপ -এর কিছু দেখা যাচ্ছে।